কিছু গাড়ি দাঁড় করানো রয়েছে কিছু বাস দাঁড়িয়ে রয়েছে দূরে একটি সাদা রঙের বাস দাঁড়িয়ে রয়েছে এবং সামনে দুটি --

এখন সকালবেলা আকাশ খুব পরিষ্কার আমি একটি বাড়ি দেখতে পাচ্ছি বাড়ির সামনে একজন মহিলা--

এখন সকাল বেলা আমার সামনে একটি দোকান দেখতে পাচ্ছি দোকানের বাইরে অনেক কিছু জিনিস ঝুলছে তার মধ্যে বাচ্চাদের কিছু খাবার রয়েছে যেমন--

নানান রকম কালার -এর বাইক রাখা রয়েচে বাইক -এ শোরুম -এর সিলিং -এ কিছু পাখা লাগানো রয়েচে লাইট লাগা রয়েচে সিলিং গুলোতে--

এটি একটি রৌদ্র ঝলমলে সকাল আমি একটি ক্লাস রুম দেখতে পাচ্ছি যেখানে অনেক বাচ্চা মেয়ে বসে রয়েছে।

পেছনে দর দেওয়ালে কিছু ছবি আঁকা রয়েছে পোস্টার লাগানো রয়েছে।